এখানে একটি মন্দিরের ছবি দেখা যাচ্ছে।

বন্দরে একটি জাহাজ দাঁড় করানো আছে।

দোকানের আশেপাশে আরো কয়েকটা দোকান চোখে পড়ছে।

রাস্তার ওপর তিনজন লোক দাঁড়িয়ে আছে।

এই ব্রিজটি একদম ফাঁকা দেখা যাচ্ছে।